এবার দেখ আমার কাছে কিছু নেই। না পাওয়ার থেকে ভালো কিছু যে আসুক। ঐ জন্য আমি ধরে আছি, বুজলি তো? এমনি এছাড়াও আমি অনেক জায়গায় মানে ইয়ে করছি এখন যে Tea Topia বলে app এ আছে না, ঐসবে মানে online class নিয়েও করেছিলাম কিছুদিন, ঠিক আছে। কিন্তু দেখ online এ না একটু ঝামেলা হয়ে যায়, বুঝলি তো। এই time এ class ওখানটায় অনেক teacher, উনাদের সাথে timing বসানো, বসিয়ে তারপর করানো। তবে একটা ইয়ে হয়ে যায়। তারপর student দের সাথে জানিস তো ওখানটায় কি বলতো তোকে বলছি কি মানে সবসময় মানে ইয়ে করতে হবে, মানে আমাকে ওখানটায় প্রায় দিন গেলে ওখানটায় আমাকে নেওয়া হয় দশ ঘন্টা দিতে হয় বুঝলি। এবার দেখ দশ ঘন্টায় খালি একটা দুটো class তো করানো যায় না, তাই না? মানে দশ ঘন্টায় আমার হতে পারে basic পাঁচ টা student ছয় টা student । ঐ হিসেবে ওখানে একটু মানে ছিলো কিন্তু আমার দশ ঘন্টা মানে আমার কি বলতো অতো time দেওয়াটা না খুব ইয়ে হচ্ছিলো না, গাঁয়ে লাগছিল বুঝলি। তোর এ জন্য আমি হ্যাঁ আমারও পোষাইলো না, তারপরে আমি বলি থাকুক ওখানটায় গিয়ে কোনো লাভ নেই। আমারই যদি হয় তাহলে দেখতাম এজন্য অন্যান্য জায়গায় আমি, আমি চাকরির জন্য অনেক জায়গায় apply করেছি। কিন্তু দেখ যতদিন না আসলেও নিজেরটা তো এবার সবসময় ঘর থেকে আর চাইতে ভাল লাগে না, বুঝলি তো? নিজের থেকেই তুই at least নিজের খরচাটা তো বেরিয়ে যায়, পরিয়ে তুই। তো আমারও যে মেয়ে কয়টা এই খরচা আছে, ঐসব personally আমি আর চাইতে আর ভাল্লাগে না। ঐসব tuition করিই আমি পার করছি। কিন্তু এখান~ এখানে যদি আমি time দিচ্ছি আমার দিনের ছয় ঘন্টার মত, at least আমি ওতো পাই তবে না দিবো, কিন্তু এখানে পোচ্ছাচ্ছে নারে। দুই-তিনশ টাকার পাঁচ-ছয়টা student আসে, ঐ তিনশ-চারশ ওর থেকে বেশি, বে~ চারশ থেকে বেশি কেউই দেয়ই না। হ্যাঁ ওর থেকে বেশি হয় না, আর দুই হাজার আজকাল কার এমনি শোনা আছে সব জায়গায় দেখ নাকি tuition এর rate অনেকেই high । ওখানে নাকি আজকালের আমি শুনেছি

তুই যে বললি খুব ভালোই বললি। আমার খুব ভালো লাগলো রে, অনেকদিন পরে একটা খবর ভালো পেয়েছি।

আমার ওটাও করাও আছে, কি বলতো? ITI পড়তে জানি আমি কিন্তু। ITI হয় না, ওগুলা আসে আমার। কিন্তু just আমি কোথাও মানে সবে আমার কিছুদিন আগে শেষ হলো, বুঝলি? ও জন্য আমি apply করেছি অনেক জায়গায় কাজে জন্য, এবার letter এর জন্য দাঁড়িয়ে আছি। যদি তুই কোনো pass এমনি client যে চায় যে ভরে দিক তুই আমাকে বলিস, ঠিক আছে, জানিস্ কিন্তু। জানাইস তাহলে আমি এটা আমার আমাকে করিয়ে দিতে পারবো এমনি কাজ গুলি, ঠিক আছে। আগে আমার কাছে আসতো তাহলে আমার কাছে option অমনি সেটা আমি জানতাম না, এখন শিখে গেছি। এখন client নেই আমার কাছে বুঝলি? main ব্যাপার এইটা। হ্যাঁ

তুই এমনি বল যে, তুই যে পড়াবি এখন। তুই যে এখন tuition নিটা আমাদের পড়াবি মানে ঐসব হিসেবে তো সব খরচা পাকা ভাগাভাগি হবে না?

ওদের demand আলাদা, বুঝলি?

আমরা যেমনি match থাকবে ঐ হিসেবে আমি মানে ইয়ে হতে হবে expenses টা

সব subject টেই কি, কি কোনো একটা particular subject নিয়ে বলছিস? দেখ, আমি তোদের মানে তোর এমনি fees চাচ্ছিস ওখানে থেকে কম ভাবেই রাখিস কি normal market হিসাবেই রাখিস। ওইটা বল আমাকে তুই, ঐ হিসাবে বলবো নিজে তাইলে দেখ আমার account যে আমি যতদূর জানি, accounts এ হাজার টাকা একটা একজনের ঠিক আছে। nine এ sorry eleven এ হাজার টাকা ঠিক আছে। তারপর commerce আমি পড়াতে গিয়ে পাঁচশ টাকা theory আর economics টা পাঁচশ টাকা, ঠিক আছে?

চেয়েছি কাজে সেনা ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে তো। তারপর আলাদা student আসলে সে হিসেবে rate টা বাড়ানো হবে, যেমনি charge ঠিক হয়েছে

তোর তো already setup আছে না, খালি পড়ানোর teacher দরকার ছিলো তাই না, কি আলাদা করে benches নিতে হবে এখন? হ্যাঁ সে আমি না হয় আসবো, একদিন দেখে যাবো কথা ভালো করে আরও বলে যাবো হ্যাঁ সব কিছুই নিয়েই তারপরে উনি, না হয় আমি আসবো একদিন ঐ teacher টাকেও ডাকবি যে Arts এর teacher হবে, ঠিক আছে? দেখা হোক, হ্যাঁ। তাহলে ঐ

হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো জিনিস হ্যাঁ আমিও বলছিলাম একদিন প্রথমে আমরা একা নিজেদের মধ্যে meet করি, ঠিক আছে? সব discuss করি, কেমনে কি হবে না হবে, কেমনে কাজ যেমনি করছি per head student price, ঠিক আছে? তারপরে গিয়ে একদিন না হয় যখন student দের demand যখন চলে আসবে মানে December এর last এর দিকে তখন গিয়ে আমরা student দের parents এর সাথে কথা বলবো না হয়, ঠিক আছে? সে জায়গায় একদিন কথা হবে তারপরে হ্যাঁ, হ্যাঁ সে যে board আমরা planning করে নেওয়া হবে। আরেকটা ব্যাপার বলছিলাম কি এখন তো সেই ছুটি হচ্ছেই তোর না হয় এই সপ্তাটায় কি দেখা হোক নাকি? শনিবারে সন্ধ্যে বেলা আসলে হবে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি বলে দাও তাহলে আমি সন্ধ্যে বেলা আমরা দেখা হচ্ছে, ঠিক আছে শনিবারে, তাহলে একেবারে ওখানেই কথা হবে যা হবে, ঠিক আছে। ঠিক আছে, একটু আমার কাজ আছে, ঠিক আছে রাখছি। Hello

আমি শ্রেয়া বলছি

হ্যাঁ বলুন, কি ব্যাপারে phone করেছেন? আমি phone করেছিলাম আপনাকে আমার mobile সম্বন্ধে একটু জানার ছিল আপনি আহ একটু detail এ জানতে চাই এটা actually আমরা একটা research করছি সেই ব্যাপারে একটু জানতে চাই mobile সম্বন্ধে যে আপনি কে কি mobile use করেন কোন কোন আহ use করেন mobile তো সেই সব details সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই At present আপনি কি mobile use করছেন? রেডমি নোট নাইন প্রো ম্যাক্স Hello হ্যাঁ, রেডমি নোট নাইন প্রো ম্যাক্স

Feedback ভালো ছিল রেডমির মোটামুটি এখন সবকটা mobile ই খুব ভালো অনেক features আছে, আর আহ খুব pocket friendly cost আছে তো এটাই কি আপনার first রেডমির mobile? না এর আগে আমার আহ নোট সেভেন ছিল নোট সেভেন

তো আগের রেডিমি টা মানে পর আপনি আবার রেডমি কেন কিনলেন? কারণ আগে না এই রেডমি টা use করে আমার বেশ ভালো লেগেছিলো features আর আহ quality wise ও অনেক ভালো চলেছে আমার মোটামুটি পাঁচ বছর phone এ কোনো problem হয়নি আহ পাঁচ বছ আচ্ছা তো ওই mobile টা আপনি পাঁচ বছর use করেছিলেন

তো ওই mobile টা কোথা থেকে কিনেছিলেন? ওটা online কিনেছিলাম Online কিনেছিলেন কোন site থেকে কিনেছিলেন বলবেন?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

এটাও আমাজন থেকে কেনা তো mobile কি আপনি genarelly আমাজন থেকেই কেনেন?

তো এইটা mobile টা তে আপনি যখন কিনেছিলেন তখন কি কোনো offer পেয়েছিলেন? Offer না আমার আগে এই generally এই mobile গুলোতে একটু খানি exchange offer থাকে যে যদি আপনার পুরোনো mobile ঠিক থাকে তাহলে ওরা মোটামুটি minimum আহ দেড় থেকে দু হাজার টাকার off দেয় কিন্তু আমার আগের mobile টার মধ্যে একটা ছোট্ট কালো spot এসে গেছিলো সেই কারণটার জন্য ওরা করতে চাইছিলো না, তো আমি এটাতে কোনো offer পাইনি আচ্ছা তো এই mobile টা আপনার কত inch screen? হম এটা five seven Five seven মানে five point seven না fifty-seven Five point seven fifty-seven হয়না আচ্ছা তো এইখানে mobile টা তে আপনি আহ মানে এই mobile টায় সবচেয়ে ভালো জিনিস কি notice করছেন অনেক কিছুই আছে ভালো এটা খুব smooth চলে memeory backup সবই কিছু ভালো আছে features অনেক high আছে plus এখন তো এলেক্সা হয়ে গেছে খুব easy এই ব্যাপারটা আচ্ছা আচ্ছা তা এলেক্সা থাকলে আপনার কি কি সুবিধা হয় আপনি এলেক্সা কিভাবে কিভাবে use করেন?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

আমি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

হুম হ্যাঁ আমিতো dual sim use করছি, দুটোই আহ আমি এই একটা হচ্ছে আমার ভোডাফোন আর একটা হচ্ছে আমার আহ জিও Hello হম

হ্যাঁ তো ভোডাফোন আর জিও আপনি use করছেন, আমি একটু detail এ বলতে চাই এ শুনতে চাইছিলাম আপনার কাছ থেকে Detail বলতে কি জানতে চাইছেন?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 আচ্ছা জিও টা তো আমি use করছি কারণ যখন আমি জিও নিয়েছিলাম তখন জিও খুব সুন্দর একটা offer বেরিয়েছিল আহ তখন তো এতটা expensive thing ছিল না জিও তখন অনেকটাই কম ছিল কিন্তু এখন জিও আহ plan গুলো খুব expensive হয়ে গেছে তো

তখন আমি সেই জন্য জিও টা নিয়েছিলাম কেন জিও খুব কম plan এ অনেক কিছু দিচ্ছিলো feature plus net এর speed টা খুব ভালো ছিল সেই জন্য তখন আমি জিও টা নিয়েছিলাম আর

ভোডাফোন হচ্ছে এটা আমার অনেক পুরোনো sim মানে আমি যখন প্রথম চাকরিতে ঢুকি তখন আমি বোম্বেতে posted ছিলাম, তো বোম্বেতে আমার এই sim টা ভোডাফোন আর ওখানে ভোডাফোনের network টা খুব ভালো ছিল তো তখন আমি ওখানে ভোডাফোন নিই ঐটা তখন থেকেই চলে আসছে

তো ভোডা phone এ আপনি এখন কত টাকার recharge করান? ভোডাফোন এ আমি এখন recharge করি তিনশো something এর তিনশো something তো এটা কি আপনার postpaid না prepaid?

আহ কেন আপনি postpaid রেখেছেন কেন? এখন তো prepaid এ অনেক ভালো ভালো offer থাকে ভোডাফোনে এটা একটু change করবো, আমার ক~ করবো করে করা হয়নি আমি sim টাও change করতে চেয়েছিলাম হয়নি আহ দেখি ওটা করবো আচ্ছা আচ্ছা এমনি network হিসেবে দেখতে গেলে কোনটা নেওয়া ভালো ভোডাফোনে না জিওতে

আচ্ছা

তো আপনি আমাকে একটু বলবেন মানে একটা example দেবেন যে আহ আহ জিওতে আপনি কোথায় আপনি আহ মানে কোথাও জিও আছে better পেয়েছেন বা এতে পাননি এরম একটু বলবেন দেখুন এবার একটু আপনি যদি imperior area গুলোতে যান যেখানে network weak থাকে সেখানে দেখবেন এইসব ভোডাফোন এয়ারটেল এগুলো চলে না কিন্তু জিও full service দেয় হুম তো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

না জিওতে আমি full আহ network পেয়েছি আচ্ছা আচ্ছা তো

তো জিওতে আপনি কত টাকার recharge আমি এখন করাই হচ্ছে আহ five nienty-five এর ওটা হচ্ছে three months এর জন্য three months এর জন্য five nienty-five এর আচ্ছা আচ্ছা তো এইযে আপনার জিওতে আপনার mobile এ কটা sim দুটো না চারটে? Mobile এ দুটো আচ্ছা তো আপনার mobile কি five G র option আছে?

তো আপনার কি মনে হয় যে এই যে এয়ারটে~ আহ আহ মি এর phone মি এর phone গুলো আপনি বললেন তো বোধয় মি এর phone use করেন, তো এই মি এর phone গুলো দুটো sim যখন আপনি ভরছেন তখন কি আহ মানে এইগুলো য়ে করা যায় মানে performance কেমন থাকে phone এর Phone এর performance wise দেখুন খুবই ভালো, মানে আমার মি এর phone নিয়ে কোনো complain নেই মেয়ের phone এ কোনো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 আমিও রেডমি phone use করি, রেডমি আহ আহ নোট ফাইভ ও কেন আপনি পুরোনো না আমি একটু value for money তে বিশ্বাস করি মানে যতক্ষণ না আমার জিনিসটা খারাপ হচ্ছেনা মানে আমি luxury এর জন্য নতুন জিনিস কেনা খুব একটা পছন্দ করিনা

আমার এই phone টা প্রায় three and half years হয়ে গেলো আহ এখনো পর্যন্ত সেরমভাবে আহ major কিছু problem আমার হচ্ছে না হ্যাঁ তবে battery টা একটু weak হয়ে গেছে তো সেটা তো এর হবেই তো basically সাড়ে চার সাড়ে তিন বছর হয়ে গেছে এতদিনও phone টা যে রোজ কাজ করছে সেটাই অনেক কারণ generally আমার Past experience এ আমি যেটা দেখেছি যে mobile গুলো তিন বছরের পর থেকেই problem দেওয়া start করে

তো সেই তুলনায় এই mobile টা আমার চলছে এখনো হ্যাঁ তো এমনি সেরম কোনো problem নেই but battery টা এখন খুব বেশি back up দেয় না

আমাকে হয়তো একটা ইয়ে কিনতে হবে power backup কিনতে হবে তো power backup যদি কেনা হয় আহ তাহলে আমার মনে হয় সেইরম একটা কিছু problem সমস্যা হবে না তো সেটাই চেষ্টা করছি আরকি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ এখন অনেকগুলো series চলে এসছে আমার আসলে নোট টেন টাও তখন বেরিয়ে গেছিলো নোট টেন টা আমার budget এর হয়ে যাচ্ছিলো তাই আর কিনে উঠতে পারিনি আচ্ছা তো আপনি যখন phone কেনেন তখন কোন কোন জিনিস গুলো আপনার priority তে থাকে বা কোন কোন গুলো আপনি generally check করেন? micro processor টা তো check করতে হয়, কতটা আহ capacity আছে storage এ সেটা দেখতে হয়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 যেটা better সেটাই এটাতো আহ আমার এই আছে আমি নামটা ভুলে যাচ্ছি মনে করার চেষ্টা করুন হ্যাঁ আমারও ঠিক মনে পড়ছেনা এটা বেশ কি একটা বলেছিলো ভালো ব্যাপারটা, কিন্তু আমি তখন আমার এখন mind এ আসছে না আচ্ছা তাহলে খারাপ ব্যাপার কোনটা মনে আছে আপনার?

তো আপনি phone কখনও হাত থেকে পরে গেছে?

তো সেই খানে কোনো মানে কোনো কিছু মনে হয়েছে যে এই phone টা পড়লে কোনো সমস্যা হয় না বা এই phone টা পড়লে কোনো সমস্যা হয় আমার এই phone টা ভাবে পড়েছিল মানে ওটা একমাত্র ভগবানই বাঁচিয়েছে আচ্ছা তো phone টা কোথা থেকে পড়েছিল?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

আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি এর পরে যদি phone কেনেন তাহলে কি phone কিনবেন?

আপনি আহ ওপো র নাম শুনেছেন?